উপরের স্লিঙে গোল করানো আছে।

ঠাকুরের হাতের তালায় গোলাপী কালার রঙ করা।

মন্দিরের সামোনে একটি ছেলে দাঁড়িয়ে আছে।

পিঠে একটি কালো ব্যাগ আছে।

বেলুন দিয়ে সাজানো হয়েছে বেলুনের কালার সাদা ও নীল।

একজন রেড কালারের ড্রেস পরে আছে।

এখানে একটি বড়ো নাগরদোলা রয়েছে।

সেখানে একটি ছেলে বসে আছে।

বস্তায় বস্তায় মাল ঢুকানো রয়েছে।

পাশে ম্যাম দাঁড়িয়ে আছে মুখে মাকস্ পড়ানো আছে।

সেখানে একটি লোক বসে মোবাইল ঘাঁটছে লোকটির মুখ বোঝা যাচ্ছে না।

এটি সাউথ খড়িবাড়ি নর পার্ক ।

একটি লোক দাঁড়িয়ে আছে লোকটি মাথায় টুপি দিয়েছে।

ছোট ছোট বাচ্চাদের খেলনা বাটিরও রয়েছে।

সামোনে কিছু লোক দাঁড়িয়ে আছে।

উফরে কিছু কারেন্ট -এর তার আছে একটা বাইক রাখানো রয়েছে।

এখানে একটি বিয়ের মঞ্চ তৈরি করা হচ্ছে।

ফুল গাছের গোড়ায় ইট দিয়ে সাজানো আছে।

এখানে একটা অনুষ্ঠানের স্টেজ সাজানো হয়েছে ফুল দিয়ে লাল কালার আর সাদা কালার ।

রিলায়েন্স সম্রাটের বোট লাগানো রয়েছে।

এখানে মিষ্টি মহল নামে একটি দোকান আছে।

এখানে মাঝখানে টিন দেওয়া রয়েছে।

সামনে একটি বাইক দাঁড়ানো রয়েছে।

হোটেলে দুটো লোক বসে খাচ্ছে।

এখানে মহাভারত নামে একটি মোটা বই রাখা আছে।

মনে কিছু স্ট্যান্ডফ্যান দাঁড় করানো আছে।

রুম -এর ভিতরে একটি বেট রয়েছে।